এদিকে নানা রকমের লাইটগুলো লাগিনি লাগাইয়া রইয়াছে এইদিকে সাইডে অনেক আরও নানা রকম মূর্তিগুলো দেখতে পারতাছি মেয়েদের মূর্তি একানে ।

এই ছবির মদ্যে আমি অ্যা একজন মানুষকে দেখতে পারতাছি বাইরে অ্যা চেয়ার এর মদ্যে বওয়া আচে।

অনেকজন ছাত্রকে দেখতে পারতেছে অ্যা স্কুল ড্রেস ইউনিফর্ম পরিয়া --

বুড্ডোর ফটোগুলিও আসে বুদ্ধার ফটোগুলি দেখতে পারতাসি এখানে গ্লাসগুলো দেখতে পারতাসি।

নানারকমের সাইট -এ একটা দোকানের মধ্যে পোস্টার লাগিয়ে এখানেও জিনিস বিক্রি করানো রয়ে হয়েছে।

বেগুন আচে এখানে মরিচ আসে ধনিয়া আচে পরে লাউ টাউ আচে জিঙ্গাগুলো দেখতে পারতেসি একানে পাল্লা পাথরও দেখতে পাইতেসি আমি অনেক লুককেও দেখতে পাইতেসি।